এখানে দেখাচ্ছে যে দুর্গা মা নদী দিয়ে নাও দিয়ে হাঁটছে।

এখানে মহিলা অনেক আছে পুরুষও আছে আর সবকিছু লাইটের লাইট লাগানো হয়েছে।

এটা একটা খুব বড় রাস্তা এই রাস্তাতে একটা বাস দাড়া করানো আছে আর দুটো ছেলে মেয়ে হাটাহাটি করছে।

মা দুর্গার সাথে সোরস্বতীকার্তিক লক্ষ্মী গণেশ আর অন্যান্য ঠাকুর আছে।

এটা একটা মন্দির এ মন্দিরটা খুব দূরে থেকে দেখা দেখতে খুব ভালো লাগে এই মন্দিরটা গোলাপি সবুজ আর সাদা রং দিয়ে রং করা।

এ মন্দিরটার আশেপাশে অনেক গাছ আছে বড়ো গাছ ছোট গাছ আর এ মন্দির টার অনেক দূরে আরেকটা মন্দির আছে। ঐখানে ঝান্ডা গাড়া আছে।

ছোট বাচ্চা বড়ো বাচ্চা আর অনেক দূরে দূরে অনেক বড়ো বড়ো গাছ আসে গাছের পাতা আসে এ জায়গাটা দেখতে খুব সুন্দ--

আরলোক গুলো হাঁটাহাটি করছেএখানে রিকশা চলছেবাইক চলছেস্কুটি চলছেআর সামনেঅনেক বিল্ডিং দেখা যাচ্ছেএ বিল্ডিং গুলো খুব সুন্দর লাগছে।